এটি একটি নদী। যেইখানে দেখা যাচ্ছে নদীর চারদিকে অনেক অনেক গাছ পালা এবং নদীতে দেখা যাচ্ছে একটি নৌকো রয়েছে। নৌকোতে চার জন মানুষ রয়ে --

এবং দেখা যাচ্ছে সাইডে আরো কয়েকটি জিনিস পত্র রাখা রয়েছে --

এবং দেখা যাচ্ছে সাইড এ অনেক পাথর পড়ে রয়েছে চারিদিকে পাহাড় । এবং দেখা যাচ্ছে অনেক গাছপালা রয়েছে।

ফুলের দোকান এখানে দেখা যাচ্ছে ফুলের দোকানে সা উম কমলা এবং হলুদ রঙের ফুল মিশানো রয়েছে।